এই গ্রামের মাটিতে প্রচুর সবুজ গাছ গজিয়েছে ।

এবং বাইরে একটি পুতুল মেয়ে পুতুলকে মেয়েদের জামা পরিয়ে রেখে দিয়েছে ।

নাগোর দোলায় চাপে এবং অনেককিছু ।

তারা দেখতে পাচ্ছি একটি খুব সুন্দর একটি বাগান ।

এই স্টেশনটি সত্যি খুব সুন্দর ।

দেখে মনে হচ্ছে যেন শীতকালের বাগান। শীতকালে এইসব ফুলগুলি ।

একটি মনোরম জায়গা আর খেলার শরীরচর্চার একটি প্রধান অঙ্গ ।

তারা নিজের মনের মতন খাবারদাবার কিনে খেতে পারে ।

অনেক জায়গায় হয়ে থাকে ।

একটি সবুজ রঙের বল দুটি ব্যাট ।

বাচ্চাদের পড়ার জন্য বই বা বড়দেরও বই খাতা পেন্সিল --

এই ছবিটিতে দেখতে পাচ্ছি একটি।

এই ছবিটিতে দেখতে পাচ্ছি বাঙালিদের বা প্রত্যেকের প্রিয় খাবার হচ্ছে জিলিপি ।

এই জিলিপি খেতে সবাই পছন্দ করে। আবার পূজার ।

অনেকেরই এই বইয়ের দোকান আছে। তারা এই বড়ো --

আবার কলেজ বা স্কুলের ছাত্রছাত্রীরা এসেও বই নিয়ে যায় ।

কোনো শিক্ষক বা শিক্ষিকা হাতের কাজের প্রশিক্ষণ দি--

বিরাট বড়ো মেলা বসেছে। এই মেলাতে --

অনেকে এসেছে এবং বন্ধুবান্ধব সবাই মিলে ঘুরতে গিয়েছে ।

লিচু খেতে খুব সুন্দর এবং মিষ্টি।

বাস রাখার বড়ো গ্যারেজ ।